ঘরটির ভিতরে অনেক লাইট জ্বালানো আছে দেখা যাচ্ছে।

উম রাস্তাটিতে একটি সি_এন_জি দেখা যাচ্ছে।

বেতের চাটি রাখা আছে দেখা যাচ্ছে।

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে।

দুজন ছেলে এবং দুজন মেয়ে দেখা যাচ্ছে এখানে।

চেয়ারগুলি প্লাস্টিকের চেয়ারগুলির সাদা রঙ্গের।

পাশে একটি চেয়ার দেখা যাচ্ছে চেয়ারটি ব্ল্যাক কালারের।

পাস্টিক -এর চেয়ার দেখা যাচ্ছে।

এর প্রত্যেকটি প্যাকেটের উপরে দাম লেখা আছে দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

রাস্তাটির পাশে একটি স্কুল দেখা যাচ্ছে।

দোকানটির সামনে একটি পোস্টার লাগানো আছে দেখা যাচ্ছে পোস্টারটিতে জেরক্স ল্যামিনেশন ফটো লেখা আছে দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

ঘরটির ভিতরে অনেক মানুষ দেখা যাচ্ছে।

পোস্টার দেখা যাচ্ছে প্লেনের ছবি দেখা যাচ্ছে এখানে।